তো আমরা যেটা বলছিলাম যে আমাদের যে দেশের যে এতোটাই বেকারত্ব মানে অনেকেই ধরো কি বলতো মানে এতো মানে নিজের পড়াশোনা শিখছে কিংবা, বিভিন্ন ধরনের courses আছে সেগুলো করছে সবকিছু করেও না মানে সে মানে নিজের যোগ্যতা অনুযায়ী একটা চাকরির সাথে যুক্ত হতে পারছে না তো আমরা আগের আলোচনাতেই দেখলে আলোচনা করছিলাম। হুম শ্রেয়ার সাথে, যে কিভাবে মানে তারা একটু preparation নেবে যে মানে কি করলে কিংবা কি না করলে তারা একটা job কিংবা চাকরির সাথে একটু যুক্ত হতে পারবে কিংবা, নিজের যোগ্যতা অনুযায়ী একটা কাজের সাথে যুক্ত হতে পারবে তো শ্রেয়াকে আমি জিজ্ঞাসা করবো তো শ্রেয়া একটু বলুক যে তার কি মতামত, একটু আমাদেরকে জানাক। হম আমি আমার মতাবত মতামত মতামত তোমার সাথে share করবো এবং জানাবো যে আমরা কিভাবে নিজেকে prepare করলে হয়তো job এর জন্য ready হতে পারি। তো প্রথমেই যদি আমি বলি যে আহ government job তো government job এর ক্ষেত্রে কিন্তু আমরা যখন আহ honours. নিয়ে পড়ছি বা pass এই পড়ছি main কথা যখন general line এর কথা বলবো যখন আমরা college থেকেই কিন্তু আমাদেরকে সেইভাবে mind টাকে set up করতে হবে যে আমায় কিন্তু চাকরি করতে হবে। কবে পড়াশোনা complete করবো, পড়াশোনা complete করার পর তারপরে job এর জন্য prepare হবো, এটা করলে কিন্তু একদমই হবে না তুমি দেখে থাকবে আহ আমাদের যে পাশের যে রাজ্য আরকি বিহার ওখানে,

এর কারণটা অনেক সময় দেখা গেছে যে ওখানকার যে মানে ছেলেমেয়েরা তারা কিন্তু বেশিরভাগই কিন্তু pass course এ পড়ে এবং তখন থেকেই কিন্তু exam বা এই যে, উম government যে exam গুলো হয় সেটার জন্য কিন্তু নিজেদেরকে prepare করে। এর ফলে তারা অনেকটাই আমাদের থেকে আগিয়ে থাকে এবং, উম তারা কিন্তু একটা অভিজ্ঞ হয়ে যায়, তাদের experience বেশি হয়ে যায় এবং তারা কিন্তু কি করে না এই যে government job গুলো আছে তারা কিন্তু অন্যান্য রাজ্যের থেকে job গুলোকে ছিনিয়ে নিয়ে নিজেরা, নিজেরা কিন্তু আহ প্রচুর পরিমাণে prepare হয় এবং job এর দিক থেকে তারা কিন্তু আগিয়ে থাকে তো আমার এটাই বক্তব্য যে পড়াশোনার পাশাপাশি কিন্তু আমাদেরকে, আহ নিজেদেরকে job করবো সেই মানসিকতায় কিন্তু আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে, mentally prepare হতে হবে এবং প্রত্যেকটা দিন কিন্তু practice করতে হবে। তো তোমার কি মনে হয়? আমার আমি তোমার সাথে এই ব্যাপারে সত্যিই একমত, কারণ কি বলতো নিজে যদি একটু মানে অন্যরকমের চিন্তা ভাবনা না নিই আমরা যেখানে আছি সেখানেই পড়ে থাকবো, একটু তো চিন্তাভাবনাটা পাল্টাতে হবে, একটু advance হতে হবে। কর, মানে কোথায় কি করলে কি হবে কিংবা কি না হবে একটু যদি একটু হাটকে চেষ্টা করিনা দেখবে ঠিক এগুলো হবে, একদম এরকম তো নয় যে কেউই পাচ্ছে না। মানে চেষ্টাটা আমরা যখন দেখছি একই রকম চেষ্টা করে আমাদের হচ্ছে না লাভ, আমাদের চেষ্টাটা একটু অন্যরকম ভাবে করতে হবে। তুমি যেটা বললে আমি একদমই তোমার সাথে মানে এই ব্যাপারে বলবো যে একদম ঠিক point তুমি তুলেছো এটা মানে এটা seriously একটা খুব ভালো একটা point হ্যাঁ তো দেখো যেগুলো হচ্ছে, যদি আমি বলি তো আমি প্রথমেই তুমি যেমনটা প্রহমেই বললে যে government job এর চাহিদা কিন্তু খুব বেশি এবং সবাই কিন্তু সেটা করতে চায় আহ তো আমি প্রথমেই government job এর ক্ষেত্রে বলবো যে আমরা কিন্তু যদি আহ যে,

আহ কিন্তু এখানে আমি একটা কথাই বলে রাখবো আমাদের কিন্তু syllabus সবসময় নিজেদেরকে clear করে রাখতে হবে। আমি এমন অনেক পরীক্ষার্থীকে কিন্তু দেখেছি,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

তো বাংলার আমাদেরকে যেগুলো পড়তে হয় সেইগুলো হচ্ছে বাংলা ব্যকরনের যা কিছু আছে সেইগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই শিখে নিতে হয়, এছাড়াও বাংলার যে বিভিন্ন গল্প, নাটক, সাহি~ তিক আছে সাহিত্য আছে বা যেসব কবিরা আহ এগুলো রচনা করেছেন যেমন যেগুলো আমাদের বাংলার সাহিত্যে যাদের যাদেরকে কথা না ভেবে আমরা কিন্তু,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 হ্যাঁ এদেরকে ছাড়া কিন্তু আমরা বাংলা সাহিত্যের জগতে একপাও আগাতে পারবো না। তো obviously যদি বাংলা থেকে question আসে আমাকে এই সমস্ত, লেখকদের কিন্তু আত্মজীবনী এবং তাদের যে গুরুত্বপূর্ণ যে উপন্যাস বলো গল্প বলো নাটক বলো যা আছে, সেগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে এবং বাংলার যে আরেকটা vital part সেটা হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ কিন্তু আমাদেরকে খুব ভালো করে শিখে তবেই কিন্তু আমাদেরকে exam এ উম পড়া উচিত। তবে এটা যেহেতু রাজ্যর একটা vital part হচ্ছে বাংলা তো সেইক্ষেত্রে বাংলা থেকে তো, question আসে তো তোমার কি আর কিছু জানা আছে যেটা,

এগুলো করলে হবে না, তোমাকে এগুলো না মানে নিজের মতো করে বুঝতে হবে জানতে হবে ওটার প্রতি একটা আগ্রহ থাকতে হবে তোমার তবেই তুমি দেখবে জিনিসটাকে মানে নিজের মনের মধ্যে মানে গেঁথে রাখতে পারবে যে হ্যাঁ এই জিনিসটা তোমার মনের মধ্যে দেখবে নিজেই ঢুকেই যাবে তুমি যদি, একটা সামান্য মানে মুখস্তবিদ্যার জন্য এই যে হ্যাঁ একটা চাকরির জন্য কিংবা একটা job এর জন্য আমি শুধুমাত্রটা মুখস্ত করে চলে গেলাম এভাবে করে দেখবে জিনিসগুলো, আমারও সেটা ভালো লাগবে না মানে এটা তো আমি এটাই বলবো এখন আপাতত তোমাকে যে জিনিসগুলো একটু নিজের মনের মতো করে মানে যেটা ভালো লাগছে, মানে যেটা ভালো লাগছে বলবো না সবটাই তোমার ভালোলাগা তৈরি করতে হবে যেহেতু চাকরি সূত্রে তোমাকে সব, এর সাথেই পরিচিত থাকতে হবে, আমাদের তুমি যেমন বললে সাহিত্য কিংবা আমাদের বাংলা যেটা main আমাদের খুবই দরকার কারণ আমাদের সবকিছুর পাশাপাশি বাংলাটাকে তো মানে সবার আগে রাখতেই হবে না? হম হম হম তো তুমি যেটা অবশ্যই বললে যে আমাদের মুখস্ত করা কিন্তু একদমই ঠিক নয়। আহ মুখস্ত করে করে আমরা হয়তো একটা পর্যায় পর্যন্ত marks নিয়ে আসতে পারবো কিন্তু job কোনো ভাবেই আসবে না। তো এক্ষেত্রে আমিও prefer করবো যে আমাদের কিন্তু মুখস্ত বিদ্যাটাকে ছেড়ে আমাদেরকে কিন্তু বুঝে বুঝে পড়তে হবে এবং প্রচুর পরিমাণে reading পড়তে হবে। আমাদেরকে অন্তত যদি আমরা job এর জন্য prepare হই, তাহলে job এর preparation নিতে গেলে আমাদেরকে কিন্তু আহ আট থেকে দশ ঘণ্টা তো obviously পড়তেই হবে এবং প্রচুর পরিমাণে reading আহ পড়তে হবে এর ফলে কিন্তু আমাদের অনেকটা মুখস্ত থাকবে আর আমরা যদি, মানে আমরা একটা পরিচিত হবো আরকি মুখস্তর থেকে বড়ো কথা আমরা সেই word টার সাথে পরিচিত থাকবো এবং যখন দেখবে যে আমরা সেই word টার সাথে পরিচিত হয়ে যাবো তখন হয়তো exam এ ওইটার related যদি কোন question আসে তখন হয়তো ওইটা আমরা easily হয়তো, answer করতে পারবো, তো আমি prefer করবো যে হ্যাঁ প্রচুর পরিমাণে আমাদেরকে কিন্তু textbook টা reading করতে হবে, সবসময় মুখস্ত করলে কিন্তু হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো তুমি। হ্যাঁ তো তোমার থেকে আমি আর একটা জিনিস জানতে চাইবো যে আমাদের west bengalactually আহ ছেলেমেয়েদের কোন কোন subject গুলোয় বেশি problem হয় বলতো? বা

আমাদের উম west bengal মধ্যে না মানে infact সবার ক্ষেত্রে আমি বলবো একটা mainly দেখবে আমরা যেহেতু না, ছোটো থেকে কি বলতো এই english ব্যাপার টা ধরো যেহেতু আমরা একটা বাংলা medium এর মধ্যে পড়াশোনা করেছি, অনেকেই আছে,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 english মনে হয় যেনো হ্যাঁ english মানেই খুব শক্ত খুব tough একটা জিনিস আমি পারবো না, আমি করতে পারবো না আমি এটার মানে বুঝবো না এরকম জিনিসগুলো আমার কাছে মনে হয় english টা english টার পাশাপাশি তুমি বাংলাতে দেখবে হয়তো মানে, কোন মানে কঠিন কঠিন শব্দ গুলো ছাড়া তুমি normally বাংলা একটা ব্যাখা কিংবা একটা সাধারণ জিনিস বুঝিয়ে দিতে পারবে কিন্তু মানে আহ english ক্ষেত্রে এটা হয়না, english শুনলে মানুষ যেনো কেমন একটা ঘাবড়িয়ে ওঠে।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

আমি তোমার সাথে এখানে একমত তুমি যে রকমটা বললে যে হ্যাঁ english কিন্তু সবারই problem থাকে এবং যেটা কিন্তু, আমরা পরীক্ষার hall এ যেয়ে কিন্তু face করি তো সেই problem টা যাতে না হয় সেই. জন্য আমি অবশ্যই বলবো আমাদেরকে কিন্তু, আহ প্রথম থেকেই english টা বুঝতে হবে এবং তুমি জানবে হয়তো কিন্তু আমাদের বাংলা ভাষার থেকে english কিন্তু অনেক সহজ, অনেক সহজ।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 ধরো হিন্দির কথা বলছি, হিন্দিটাও তো আমাদেরকে আর কেউ সেইভাবে ছোটবেলা থেকে শেখায় না, কিন্তু আমরা কি বলতো cartoon দেখতে দেখতেই বলো একটা ছোটবেলা থেকে যে cartoon গুলো দেখি সেই cartoon গুলো দেখতে দেখতে কিন্তু আমরা হিন্দিতে, অভ্যস্ত হয়ে পড়ি তো এই ভাবে আমার মনে হয় যে আমাদেরকে কিন্তু english যে ভাষাটা আছে সেটাকে কিন্তু ভালোবাসতে হবে। তো আমরা চাইলেই movie দেখতে পারি, englishcartoon গুলো দেখতে পারি, এখনতো যেহেতু সবার হাতে phone আছে তো এটা তো একদমই খুব available ব্যাপার তো আমরা যেগুলো bengali type এর cartoon গুলো হয় সেগুলো কিন্তু আমরা english পেয়ে যাই, যদি আমরা একটু শিখবো বলি অবশ্যই শেখা যায়। এছাড়া তো, spoken english আছেই, আমরা কোন coaching এ ভর্তি হয়ে যেতে পারি এবং নিজেদের english টাকে improve করতে পারি কারণ তুমি দেখবে central government হোক আর রাজ্যের যে exam টা হয় তাতে কিন্তু,

আহ সেগুলো হয়তো sentence, parts of speech, tense, voice, narration, gender, synonym এগুলো সব পড়ে তো, একদম একদম তুমি দেখবে english টা না মানে তুমি একটু যদি মানে টা বুঝে নিয়ে মানেটা বুঝে নিয়ে মানে করো জিনিসটা দেখবে অতটা tough মনে হবে না তোমাকে আগে না english word এর সাথে তার meaning গুলো জেনে নিতে হবে যে ঐ word টার actually meaning টা কি, তুমি দেখবে তাহলে সেটা না তোমার বুঝতেও সুবিধা হবে মানে পড়তেও সুবিধা হবে সেটার ব্যাপারে জানতেও সুবিধা হবে, তাই না বলো? হ্যাঁ অবশ্যই এই জন্যই আমি বললাম তোমাকে যে আমাদেরকে কিন্তু প্রতিদিন practice করতে হবে, দেখ স্বামী বিবেকানন্দ কিন্তু বলেই গেছেন practice makes a man perfect.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 এই ভাবে আমরা করতে পারি তো তুমি আর একটা জিনিস হয়তো notice করে থাকবে আমাদের কিন্তু অনেক ছেলেমেয়েদেরই কিন্তু ম্যাথটাও খুব problem হয় তো,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 আসলে math কি বলতো আমি বলতে চাই math টা না আমার school life এ বলো কিংবা এতে আমার math ভীষণ ভালো লাগতো problem হতো না বলব না, কিন্তু আমার math খুব ভালো লাগতো সেহেতু মানে তুমি বলতে পারো যে যার যেরকম মানে পছন্দ তাই না মানে আমার ক্ষেত্রে ওটা আমার খুব একটা problem হয়নি কিন্তু, কারোর যে থাকবে না কিংবা কারোর যে problem হয়না এটা বলবো না সত্যি কথা math এ আমি তো মানে math অনেকেরই problem থাকে math কিন্তু math এ main problem থেকে solution টাই একটাই,

হ্যাঁ তো এই যদি math কথাই বলি exam এ যে math গুলো আসে সেগুলোও কিন্তু খুব যে tough সেগুলো হয়না, আমরা যদি class four থেকে class nine পর্যন্ত যে, math গুলো থাকে সেই গুলো যদি আমরা আমাদের আয়ত্তের মধ্যে আনতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমরা হচ্ছে এটা উম একদম করতে পারবো। এই math এর মধ্যে যেগুলো আমি দেখেছি যে competitive exam এ যেগুলো আসে,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 খুব একটা tough নয় আমরা যদি আসতে আসতে practice করি তাহলে কিন্তু এটাকে আমরা cover করতে পারবো। জিনিসটা বুঝে নিয়ে এই নাহলে কি বলতো জিনিসগুলো অতটা মানে শক্ত আর মনে হয়না সেরকম, তুমি যদি জিনিসটা ভালোরকম ভাবে বুঝে যাও

হ্যাঁ একদমই তাই। আর একটা তুমি দেখে থাকবে আমাদের যেটা বেশি problem হয় আমারা কিন্তু ঠিকঠাক, একভাবে time maintain করে কিন্তু পড়িনা, বা seriously কিন্তু পড়িনা, mainly student রা কিন্তু সেভাবে পড়েনা যেকারণেই কিন্তু তাদেরকে বিভিন্ন রকমের problem face করতে হয়, এটা একদমই করা উচিত নয় আহ দেখো আগে থেকে একটু আমরা মানে দেখবে তুমি আমাদের এতে বলো সবাইকার ক্ষেত্রেই বলো দেখবে যখন ঐ মনে হয়না যে এই time এ exam চলো এবার একটু পড়ে নিই। তাহলে তো জিনিস গুলো কোনদিনই তুমি পারবে না না, তোমাকে একটু কিছুদিন আগে থেকে preparation নিয়ে জিনিসগুলোর সাথে পরিচিত হতে হবে, তুমি বারে বারে ওগুলোকে repeat করতে হবে জানতে হবে বুঝতে হবে সেগুলোকে যেনো তোমার সেগুলো, এরকম preparation না নিতে হ্যাঁ ওটা বলবে তারপরেই আমি জানব তারপরে আমি ভাববো তারপরে আমি উত্তর দেবো, তোমার মাথায় ওগুলো নিজেই মানে ready হয়ে যাবে তুমি যদি ঠিকঠাক ভাবে, মানে practice এর মধ্যে কিংবা ঠিকঠাকভাবে অনেকদিন থেকে ওগুলোর সাথে মানে এ করে রাখো মানে নিজের মধ্যে।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 আহ প্রণালী, দেশ বিদেশের নদী, খাল, বিখ্যাত স্থান, ঐতিহাসিক স্থান, জলপ্রপাত এই যে ইতিহাস জড়িত বিভিন্ন ঘটনাবলি এই যে এই জিনিসগুলো আছে এগুলো কিন্তু, general knowledge এর মধ্যে পড়ে, আর general knowledge কিন্তু কখনোই তুমি যেমনটা বললে একদিন দুদিন বা পরীক্ষার কদিন আগে পড়ে কিন্তু আয়ত্ত করা possible নয়, এটায় কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে time দিতে হবে তবেই কিন্তু আমরা, হ্যাঁ এই বিষয়টা নিয়ে আগিয়ে যেতে পারবো তো মধ্য কথা একটাই যে আমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে সময় দিতে হবে আহ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 সেই জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবো তো government job এর ক্ষেত্রে তো এইগুলো ছিল তো তোমার আমি জানতে চাইবো যে তোমার private job এর ক্ষেত্রে তোমার কি opinion বা আমরা কিভাবে private job পেতে পারি? দেখো private job গুলোর ক্ষেত্রে তুমি দেখবে যে ধরনের interview গুলোয় আমরা যাই মানে mainly তো এগুলো তোমার কি election কিংবা যাই বলো তোমার একটা interview তুমি তো কেমন, মানে এতে পড়াশোনা করেছো কিংবা তুমি কিরকম line এ আছো সেই অনুযায়ী তুমি চাকরিগুলোর মানে চেষ্টা করবে then তোমার interview হবে, interview এ তুমি যে line এগুলো বলতে পারো তুমি, তুমি কেরকম ধরনের তুমি মানে line এ তুমি যেতে চাও কিংবা কে রকম line এ তোমার এ আছে তুমি যেটায় যেটা নিয়ে এগোতে চাও কিংবা যে related কাজ করতে চাও, সেগুলো সম্পর্কে একটু জ্ঞান মানে সবকিছু রাখা যেহেতু দেখো তুমি যেহেতু ওগুলো নিয়ে পড়াশোনা করেছো কিংবা ওগুলো নিয়েই এগোছো তোমার ওগুলো সমন্ধে তোমার idea থাকবে না কিংবা সেগুলো সমন্ধে তোমার জ্ঞান থাকবে না এটা তো হতে পারে না না, যেহেতু তুমি এগুলো নিয়েই এগোছো, ওটা আমার আমার কথা আমি বলবো যেটা তোমার ওটার প্রতি interest দেখেই না যদি চেষ্টা করো তোমার নিশ্চয়ই এগুলো এ হবে, আর চাকরি ক্ষেত্রে এক জায়গায় হল না আর এক জায়গায় চেষ্টা করতে হবে, আর এক জায়গায় হল না আর এক জায়গায় চেষ্টা করতে হবে চেষ্টা,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 হ্যাঁ একদমই তাই তুমি যেটা বললে আমি একদমই তোমার সাথে একমত আমাদেরকে চেষ্টা করতে হবে আর আমাদের যেটা হয় যেগুলো private job যেগুলো হয় বা, সেইগুলোতে কিন্তু আমাদেরকে interview দিতে হয়, তো interview তে যদি আমরা reject ও হয়ে যাই তাও কিন্তু আমাদের একটা experience থাকে আমরা কিন্তু বারবার হ্যাঁ যে কিরকম ধরনের প্রশ্নগুলো করলো কীরকম জানতে চাইছে, কারণ সব company তো সমান হয়না না তাদের মানে অনেকেরই অনেকে যেমন ধরো তুমি তোমার পড়াশোনার line এর কিংবা তুমি যে line আছো সেই line related কথাবার্তা বললো মানে জিজ্ঞাসা করলো তোমায় জানতে চাইলো, অনেকে আবার তোমার personal life এর ব্যাপারে জানতে চায়, অনেকে তুমি কিরকম ধরনের মানুষ, তোমার মানে character টা কিরকম তুমি কিরকম type এর সেগুলো জানতে চায় যে যেরকম ধরনের জেনে তোমাকে তুমি যে শুধু ঐ related পড়াশোনা করেছো কিন্তু তোমার পড়াশোনা সূত্রেই তোমার প্রশ্ন উত্তর গুলো থাকবে এরকম হয়না, তুমি কিরকম ধরনের human তুমি কীরকম human being মানে তুমি তোমার মধ্যে কিরকম কাজ করে তোমার কাজের ক্ষমতা কিংবা তুমি কিরকম একটা quick reaction নিয়ে একদম ফট করে কোন একটা quick reaction কিরকম দেবে কিংবা এগুলো অনেক,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 হ্যাঁ তারা আহ অবশ্যই তারা কিন্তু personality ও check করে যে তোমার উম personality কেমন বা তুমি কিরকম ধরনের, তুমি কতটা smart তোমার কতটা knowledge তো আছে সেটা তো অবশ্যই check করে সেটা অবশ্যই check করা হয় তো আমি অবশ্যই এক্ষেত্রে বলবো যে private job এর ক্ষেত্রে যদি বলি অবশ্যই সেখানে তো knowledge দরকার তার সাথে সাথে কিন্তু নিজেদের skill টাকেও develop করতে হবে, এবং এই skill টা কিন্তু একদম ছোটবেলা থেকেই কিন্তু একটা তৈরি হয় আর এটা কিন্তু আমাদেরকে একদম চর্চা করে করে নিজেদেরকে অভ্যস্ত করে তুলতে হবে,

তাহলে কিন্তু আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো এবং আমার মনে হয়না যে job পাওয়ার ক্ষেত্রে কোন রকমের problem হবে তবে আলস্য তো একদমই করা যাবে না, যেকোনো কাজই আমরা করতে যাই না কেন পরিশ্রম কিন্তু অবশ্যই দরকার এবং পরিশ্রম যদি কেউ করে তো সে কখনোই বসে থাকবে না, কোন না কোন job একটা কিন্তু ঠিক সে আহ পেয়েই যাবে হম

একদম একদম কারণ তুমি যদি নিজের ওটার মানে সেই যেই job টা তুমি পেতে চাও কিংবা যেটার তুমি চেষ্টা করছো সেটার প্রতি যদি interest দেখিয়ে তুমি একবার হলেও, ঠিক আছে চলো একবার তুমি চেষ্টা করলে হলো না দুবার চেষ্টা করলে হলো না, একবার না একবার তো তোমার ঠিক হবে না, দেখো অনেকেরই হয়েছে যারা এক chance এই হয়তো লেগে গেছে, সে একটা chance এই একটা জায়গায় ভালো জায়গায় পৌছে গেছে ভালো জায়গায় একটা stable job পেয়ে গেছে stable job করছে একটা secure future হয়ে গেছে কিন্তু সেটা তো সবার ক্ষেত্রে হবে সেরকম নয় না, তেমনি অনেকেই অনেকবার চেষ্টা করে হয় অনেকের একবার চেষ্টাতেই হয়ে যায় যার যেরকম মানে এগুলো অনেকসময় luck ও কাজ করে অনেকসময় তোমার তুমি কেরম performance করছো কিংবা কেরম interview দিলে সেটার ওপর depend করছে,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 হ্যাঁ হ্যাঁ একদমই তাই আহ তো আমরা যেভাবে discuss করলাম মনে হয় এগুলো,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 যেহেতু আমাদের এখন মানে বেকারত্বটা ধরো এতোটাই বেশি, একটু নিজেকে সাজিয়ে গুছিয়ে না নিলে তুমি, একটা job কিংবা একটা কাজের সঙ্গে যুক্ত হতে পারবে না। তাই জন্য আহ মানে একটা তোমায় ভালোভাবে চেষ্টা করতেই হবে নি~নিজের চেষ্টা টাকে একটু অন্য দিকে নিয়ে যেতে হবে যে অন্যরকম ভাবে একটু চেষ্টা করি তাই না? চলো, আমরা একদম আমাদের এই মানে আলোচনার দ্বিতীয় পর্যায়ের একদম শেষে চলে এসেছি। আমরা আবারও আর একটা বিরতি নেবো, বিরতি নেওয়ার পড়ে আবারো ফিরে আসবো আমি

আজকের বিষয়বস্ত কথা বলার পরীক্ষার জন্যে কিভাবে আমাদের তৈরী হওয়া দরকার। পরীক্ষা এই শব্দটা মনে হয় ছোট বাচ্চা থেকে শুরু করে একজন বয়স্ক মানুষ সবাই এই কথাটার সঙ্গে বদ্দই আমরা পরিচিত। কিন্তু এই যে পরীক্ষার প্রস্তুতি এটা মনে হয় একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেই কোন ছোটবেলায় যখন মা বাবা আমাদের স্কুলে ছেড়ে দিয়ে আসেন সেই ছোট্ট বয়স থেকেই হয়ত দু তিন বছর বয়স থেকেই আমরা জানি পরীক্ষা আমাদের জীবনের একটা বরই গুরুত্বপূর্ণ অংশ। কখন বা পরীক্ষা হয় প্রতি সপ্তাহে জখন স্কুলের দিদিমনিরা জিজ্ঞেস করে যে প্রতিটা পড়া শেষ হওয়ার পর তোমাদের সেগুলো মনে আছে কিনা। আবার কখনও বা পরীক্ষা হয় বার্ষিক যেটা কিনা আমাদের সাহাজ্য করে

জত বয়স বারতে থাকে আমরা দেখি পরীক্ষার যে কঠিন প্রশ্নগুলো সেগুলো কখনো কখনো উত্তর দিতে আমাদের বড়ই কষ্ট হয়। টা সেগুলো যাতে আর কষ্টও না হয় তার জন্য প্রস্তুতি নেওয়া খুব দরকার। প্রথমতই প্রস্তুতি বলতে মনে হয় পড়াশুনো ভালো করে করার জন্য খুব দরকার হচ্ছে জানা যে কোন বিষয়গুলি আমি ভালো করে পারি কোন কোন বিষয়গুলো আমার একটু কঠিন লাগে। তাছাড়া নিয়মিত অধ্যবসায় খুব দরকার। প্রতিটা বাচ্চার জন্য জারাই পড়াশুনো করছে নিয়মিত দু ঘণ্টা কি তিন ঘণ্টা সন্ধ্যে বেলা তাদের বই খাটা নিয়ে বসা খুবই উচিত। প্রতিদিনের যে পড়াশুনো স্কুলে যা যা পড়ানো হয়েছে প্রত্যেকটা বিষয়কেই তাদের জানা উচিত। শসপ্তাহের সাতদিনের মধ্যে তাদের চেষ্টা করা উচিত যে কোটি বিষয়ে তাদের সেই সপ্তাহে করান হএয়ছে যাতে সপ্তাহের শেষে সেই বিশয়গুলির জেতুকুনি তারা পড়তে পেরেছে সেই অংশটা যেন তাদের মনে থাকে। শুধু মনে থাকলেই তো নয় সেই একই জিনিস তাদের লিখেও দেখতে হবেজে কতটা লেখার পর তারা ঠিকঠাক ভাবে পড়তে পারছে। এমন অনেক সময় হয় আমাদের হয়ত পাতার পর পাতা পড়া হয়ে গেছে কিন্তু তবুও লেখার সময় কিছুই যেন আর মনে আসে না। তবে সেইটা না করার জন্যেই দরকার যদি মানুষ প্রথম যেদিন পড়াশুনো করছে থিক তার পরের দিন একই জিনিসটা লিখে দেখবে তার কতটা মনে আছে। এটি হল প্রথম ধাপ প্রস্তুতির। প্রস্তুতির জন্য আরও একটা খুব জরুরি দরকার হল মনোযোগিতা। যে সময়টুকু আমি পড়ব চেষ্টা করব সেই সময় কোনোরকম ভাবে আমার মন যেন চঞ্চল না হয়ে ওঠে। দুটি ঘণ্টাও যদি পড়ি

তবে অঙ্ক কিন্তু ভয়ের জিনিস একেবারেই নয়। অঙ্ক হচ্ছে অধ্যাবসায়ের বিষয়। যত আমরা অঙ্ককে ভয় পাবো ততো হয়ত আমরা অঙ্ক থেকে দূরে যাওয়ার চেষ্টা করবো। কিন্তু সত্যি বলতে তার কোনও দরকার নেই।

আমরা মনে করি সারা রাত জেগে যদি পড়াশুনো করি পরীক্ষা হয়ত খুব ভালো হবে। সেটা কিন্তু মোটেই নয়। এই বিষয় ভাবনা এই যে চিন্তাধারা এটা একেবারেই ভুল ্প্রত্যেক্তা মানুষের মাথায় রাখা উচিত আমাদের যে মস্তিষ্ক আছে তার সঠিক পরিমানে বিশ্রাম নেওয়া খুবই প্রয়োজন। মস্তিষ্ক যদি ঠিক থাক ভাবে বিশ্রাম না পায় তাহলে কিতু পরীক্ষার দিন অনেক জানা প্রশ্নও মানুষ ভুল করে আসতে পারে। ফলে প্রত্যেকটা মানুষেরই পরীক্ষার প্রস্তুতি সহ এটা জানা উচিত যে যদি পরের দিন আমার পরীক্ষা থাকে আগের দিন এগারোটার বেশি কখনওই তার জাগাটা ঠিক নয়। সঠিক পরিমাণে যদি বিশ্রাম নিয়ে মানুষ লিখতে চ্য সে দেখতেই পারে যে কতটা সহজেই প্রতিটি উত্তর তার মাথায় আসছে। আর কত সহজ ভাবেই সে প্রতিটি উত্তর লিখতে পারে। পরীক্ষার প্রস্তুতির মধ্যে আরও নানান জিনিস আছে নানান জিনিসের মধ্যে নিজের যে সমস্ত জিনিসপত্র সেগুলো গুছিয়ে রাখা। তারমধ্যে থাকবে বইখাতা তার মধ্যে থাকবে যদি স্কুল থেকে অন্যান্য কোনও notes পাওয়া গেছে। বহু মানুষ আছে যারা খুব সহজেই ইন্টারনেটের সাহায্য নেন পড়াশুনো করার জন্য। কিন্তু শুধুমাত্র কি ইন্টারনেটের সাহায্য নিয়ে পড়াশুনো করলেই হোল?

ওনেক সময় এমন হয় যে তারাহুরর মাঝে আমরা একেবারেই ভুলে গেছি কি করতে হবে। পরীক্ষার প্রস্তুতিতে আরও একটা খুব দরকারি জিনিস হল নিজের শরীর স্বাস্থ্যকে ভালো রাখা। আমরা সকলেই জানি স্বাস্থ্য যদি ভালো না থাকে শরীর যদি ভালো না থাকে যতই আমরা পড়াশুনো করি পরীক্ষা আমাদের ভালো হয় না। ফলে পরীক্ষার এই কটা দিন খুব দরকার একেবারে বাড়িতে থাকা বাড়ির তৈরি রান্না বান্না খাওয়া। যতই মন করুক বাইরে গিয়ে একটু ফুচকা খেয়ে আসি নিজেকে সম্বরণ করাটা মনে হয় খুব দরকার। এছাড়াও দরকার যে বাড়িতে গুরুজনরা যা যা বলছেন সেগুলো মন দিয়ে শোনা। কখনো কখনো তারা আমাদের এমন ছোট ছোট জিনিস শিখিয়ে যায় যা হয়ত পরবর্তীকালে পরীক্ষার দিনে আমাদের খুবই দরকার আসে। পরিক্ষার প্রস্তুতি বলতেই মনে পড়ে যায় ছতবেলার সেই দিঙ্গুলর কথা। মা একেবারে সকালে নিয়ে বসতেন বই খাটা স্কেল পেন্সিল সব কিছু নিয়ে। আর পরীক্ষার আগেরদিন বার বার বলতেন যে দেখে নাজেজে কটি জিনিস তোমার পরিক্ষায় লাগবে সব কিছু আছে কিনা। আজ যখন বড় হয়ে নিজের জন্য ব্যাগ গুছোই তখন মনে হয় সেই কথাগুলোই বারবার মনে পরে যায়। তাই পরীক্ষার প্রস্তুতি বলতে সেইগুলোও মনে হয়। জে যে সকল জিনিসগুল আআয় পরীক্ষায় লিখতে সাহাজ্য করবে পেন পেন্সিল স্কেল জ্যামিতি বক্স সবকিছু যেন খুব সহজে পরীক্ষার বেশ কিছুদিন আগে আমরা ভালো করে গুছিয়ে নি। জাতে পরীক্ষার আগের দিন কোনও মতেই কোনও অসুবিধার সৃষ্টি না হয়। তাছাড়া জীবনে খুব মুল্যবান পরীক্ষা যদি দিতে চাই যেরকম class ten এর পরীক্ষা বা class twelve এর পরীক্ষা আমরা সকলেই জানি যে এই পরীক্ষাগুলির আগে admit card কতটা জরুরি। ফলে নিজেদের যে admit card সেগুলকে খুব সযত্নে আমাদের। সাবধানে রাখা উচিত। যাতে সেগুলি হারিয়ে না যায়। বড় বড় পরীক্ষার আগে নিজেদের মাথা ঠাণ্ডা রাখা খুব দরকার। পরীক্ষার প্রস্তুতি শুধুমাত্র পড়াশুনো নয়। আগে যত বছর প্রশ্ন এসেছে বিভিন্ন বছর যে প্রশ্নগুলি এসেছে সেগুল একবার উত্তর করে দেখতে হবে। কটা আমরা পারছি। কিছু না পারলে ভয়ের কোনও ব্যাপার নেই। হ্যাঁ ভয় বলতেই প্রথমে যে কথাটা মাথায় আসে পরীক্ষার আগে সে ভয় যে চিন্তা

অনেক সময় আমরা পরীক্ষার যে স্থান সেখানে গিয়ে সবকিছুই যেন ভুলতে বসি। ফলে সেটা একেবারেই করা প্রয়োজন নেই। হ্যাঁ আর করার কোনও মানেও হয়না। এক কোথায় তাহলে প্রস্তুতি বলতে কি হল? হ্যাঁ অনেকগুলো জিনিসকে একত্রিত করে যেন আমরা প্রস্তুটি নিলাম। এ যেন এক বিশাল বিয়ে বাড়ির আয়োজন। সত্যি বলতে কি পরীক্ষাও যেন এক বিশাল এক কোনও আয়োজন। নিজেকে তৈরি রাখা পরিবারের সকলকে তৈরি রাখা নিজের মন কে তৈরি রাখা আর মনের সঙ্গে নিজের স্বাস্থ্যকেও তৈরি রাখা। তাছাড়া পারিপার্শ্বিক যে সকল জিনিস আমাদের লাগে সেগুলোও যেন হাতের কাছে থাকে। এক কোথায় স্থির চিত্তে মাথা ঠাণ্ডা রেখে কোনও রকম কোনও চিন্তা না করে আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা ভালো করে পরীক্ষা দিতে পারি। আশা করি এ বছর যারা যারা পরীক্ষা দিছে এই সকল কিছু শুনে তাদের চিন্তা কিছুটা হলেও কম হবে। আজকে আমি সবার সাথে একটি গরম কালের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করছি আমরা সবাই জানি ছটি ঋতু গ্রীষ্ম কাল সবথেকে মানে বিশেষত্ব আমার হচ্ছে সবথেকে প্রিয় কাল কারণ গ্রীষ্ম কালে যদিও বা একটু গরম পরে থাকে কিন্তু গ্রীষ্মকাল টা তে বেশি মজার একটি বিষয় রয়েছে যে আমরা অনেক ধরণের ফল ফল খেতে পারি আম লিচু কাঁঠাল জাম আহ তো এগুলো আমরা খেতে পারি কিছুটা গরমে কষ্ট হলেও আরেকটি ফলের নাম কথা হয়নি তরমুজ তো শীতকালের থেকে গরমকাল তাই বেশি ভালো লেগে থাকে গরমকালে অনেকটা বেশি পরিমানে জল ও পান করা যায়

আর শীতকালে যেটি দ্যাখা যায় ঠান্ডা গরম জল মিশিয়ে স্নান করতে হয় শীতের জামা পড়তে হয় গরমকালে সাধারণত হালকা সুতির জামা পড়লেও আর গরমকালে খাবারের মধ্যে বলতে গেছি মাছেদের মধ্যে মাছের মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে ইলিশ মাছ খাওয়া যায় কিন্তু শীতকালে এখন যদিও বা সবই বাজকারে কিছুটা পাওয়া গেলেও গরমকালে অনেকটা জল পান করার ফলে হজমের কোনো সমস্যা হয়না মানে বিশেষত্ব আমাদের family তে কারো হয়না আমাদের পরিবারে

কিছুটা সময় কালবৈশাখীর ঝড় হলেও সুন্দর ভাবে মানে বিকেলের দিকটা পশ্চিম দিকে সূর্য অস্ত যাওয়া অবধি অনেকটা আবার বিকেলের সময় সময় পেয়ে থাকি শীতকালে যেটি দ্যাখা যায় দুপুরে খাবার খেয়ে পাঁচটা বাজতে পশ্চিম দিকে সূর্য অস্ত যেতে যেতেই সন্ধে নেমে যায় কিন্তু গরম কালে আমরা অনেকটাই সময় পাই বাইরে কিছুটা কালবৈশাখী ঝড়ের প্রভাবে কিছুটা ঠান্ডা প্রকৃতির হওয়া দেখা যায় আবার কিছুদিন হয়তো গরম থাকলো এইসবের কারণে আমাদের পরিবারে গরম কালটাই আমরা বেশি পছন্দ করে থাকি আর যেটি সবথেকে বলা যেতে পারে বর্ষাকালে একটু সমস্যা হয়ে থাকতে পারে যেহেতু বর্ষা কালে সারাদিন ই বৃষ্টির প্রভাব থাকলেও বাইরে বেরোনো যাওয়াটাও সম্ভব নয়

আর যদিও দিন দিন আমরা যেটা দেখতে পাচ্ছি বিশ্ব উষ্ঞায়ণ এর ফলে গরমের প্রভাবটা বেশি থাকলেও বাড়িতে Air conditioner নেওয়া হচ্ছে তো air conditioner মধ্যে থাকলেও গরমকাল টাতে খুব বেশি কষ্ট হয়না বলে আমার মনে হয় আরো যেটা গরমকালে যেটা রয়েছে যে জামাকাপড় গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় সকালের দিকটা সূর্যের তাপ প্রখর থাকলেও যে কোনো জিনিসই আমরা মানে কাঁচা আম যদি রোদে শুকোতেও দিই সেগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় জামাকাপড় গুলো

Fan এর সাহায্যে আমরা সেটি ভালোই মজা উপভোগ করে থাকি তো ওই কারণেই আর গরমকালের অনেক কিছু বিশেষত্ব থাকার জন্যেও গরম কালটা বেশ

সন্ধ্যে বেলার দিকটা কোথাও ঘুরতে গেলে ওই যে একটা অস্বস্তি সেই অস্বস্তি টা থাকে না কারণ চারিদিকে খুব সুন্দর বাইরেটা হাওয়া হয়ে থাকে বেশি অতিরিক্ত যেটা গরমে আমরা কষ্ট পেয়ে থাকি সেটি হলো জ্যৈষ্ঠ মাসে বৈশাখ মাসে তো আমরা কালবৈশাখী ঝড় এর প্রভাবে আমাদের কিছুটা

ঠান্ডা থাকলেও আবার হয়তো দু দিন গরম পড়লো আবার হয়তো একটা কাল বৈশাখী হলো সেটি এই করে করে বৈশাখ মাস তা কেটেই যায় জ্যৈষ্ঠ মাস তা যে টুকু দেখা যাচ্ছে জোষ্ঠ মাসে অতিরিক্ত গরমের প্রভাবে একটি মাসেই কষ্ট হলেও কিন্তু গরম কালটা বেশ উপভোগ করা যায় সব দিক থেকেই আমরা দেখতে পাই জল পান করা স্নানের দিক থেকে বা বিভিন্ন ধরণের ফল খাওয়ানো থেকে শুরু করে বেশ গরমকাল টা আমার ভালোই লাগে বিকেলে কোথাও বেরোনোর জন্য বা কারো বাড়িতে যেতে হলেও খুব একটা যদি দেরিও হয়ে থাকে সেটির জন্য খুব তাড়াহুড়ো করতে হয়না আর গরম কালে আমরা যেটি দেখতে পাই সেটি অনেক সময় অনেক দিক থেকে চোরকে মেলা বা নীল পুজো উপলক্ষে বা